এখানে একটি সুন্দর প্রাকৃতিক দৃশ্যের ছবি রয়েছে যেখানে অনেক নীল রঙের জিনিস পড়ে রয়েছে এবং আকাশটি যেন পানা ফুল আর সাদার মধ্যে অপূর্ব সুন্দর লাগ --

ক্র আছে যে এখানে তিনটি লোক ও আছে যারা ঝর্ণার আনন্দ উপভোগ কর--